লিব্রিঅফিস ড্রো এ বস্তুকে রঙ দিয়ে ভরাট করার উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব রঙ দিয়ে বস্তু ভরাট গ্রেডিয়েন্ট হ্যাচিং এবং বিটম্যাপ
পাতার পটভূমি নির্দিষ্ট করা
নতুন রং তৈরি করা
ওয়াটারসাইকেল ফাইল খুলে কাজ শুরু করা যাক
আপনি বস্তু কে পূরণ করতে পারেন রং গ্রেডিয়েন্ট লাইন এর নক্সা বা হ্যাচিং এবং ছবি দিয়ে
এখানে আমরা উবুন্টু লিনাক্স সংস্করণ 1004 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 334 ব্যবহার করছি
ওয়াটারসাইকেল চিত্রটি রঙ করা যাক
সূর্যের পাশের দুটি মেঘের রঙ করে কাজ শুরু করা যাক
এ দুটি সাদা রঙে পূরণ করা যাক
সূর্য এর পাশের মেঘটি নির্বাচন করুন
কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং আরিয়া ক্লিক করুন
আরিয়া ডায়লগ বাক্স দেখা যাচ্ছে
আরিয়া ট্যাবে ক্লিক করুন এবং কলর বিকল্প এ ক্লিক করুন
নীচে স্ক্রোল করুন এবং সাদা ক্লিক করুন
ওক ক্লিক করুন
ল্টপাউসেগ্ট একই ভাবে আপনি অন্য মেঘটিও রঙ করুন
রাইট ক্লিক করুন আরিয়া কলর এবং ভাইট
প্রতিটি মেঘকে রঙ করতে অনেক সময় লাগছে
একটি সহজ উপায় হল তাদের দলবদ্ধ করা
অন্যান্য দুটি মেঘের রঙ ধুসর করা যাক কারণ তারা হল বৃষ্টি ভরা মেঘ
প্রথমে তাদের দলবদ্ধ করুন
Shift কী টিপুন এবং প্রথমে মেঘ এ ক্লিক করুন
তারপর দ্বিতীয়তে ক্লিক করুন
কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং গ্রুপ ক্লিক করুন
মেঘগুলি দলবদ্ধ হয়ে গেছে
আবার কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং আরিয়া ক্লিক করুন
আরিয়া ডায়ালগ বাক্সের ফিল বিকল্পটির অধীন আরিয়া ট্যাবে ক্লিক করুন কলর নির্বাচন করুন এবং নীচে স্ক্রল এবং রঙ গ্রে 70 এ ক্লিক করুন
ওক ক্লিক করুন
ল্টপাউসেগ্ট একই ভাবে ত্রিভুজ কে রঙ করুন বাদামী 3 রং দিয়ে
একই ভাবে আবার আয়তক্ষেত্রকে রঙ করুন বাদামী 4 এ
একইভাবে সূর্য কে হলুদ রঙ করুন
এরপর অন্যান্য ত্রিভুজ এবং সেই বক্ররেখা যেটি জল বোঝাচ্ছে সেটির রঙ করুন টারকোয়েস 1 দিয়ে
তাদের একই বিন্যাস প্রয়োজন হবে তাই তাদের দলবদ্ধ করা যাক যদি তাদের ইতিমধ্যেই দলবদ্ধ না করা থাকে
সেগুলি রঙ করার জন্য এর আগের একই পদক্ষেপগুলি অনুসরণ করুন ডান ক্লিক করুন এরিয়া এরিয়া ট্যাব ফিল কালার টারকোয়েস 1 দিয়ে
দেখুন যে জল এ ত্রিভুজ এর প্রান্তরেখা এবং বক্ররেখাটি প্রদর্শিত হচ্ছে
এবার এই প্রান্তরেখাগুলি অদৃশ্য করা যাক যাতে ছবি ভাল দেখায়
বস্তুটি নির্বাচন করুন কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং লাইন ক্লিক করুন
লাইন ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে
লাইন ট্যাবে ক্লিক করুন
লাইন properties এ স্টাইল ড্রপ ডাউন বাক্সে ক্লিক করুন ইনভিজিবল বা অদৃশ্য নির্বাচন করুন
ওক ক্লিক করুন
জল বস্তুটির প্রান্তরেখা অদৃশ্য হয়ে গেছে
এখন গাছ এ রঙ করুন
সবথেকে বাম দিকের গাছ নির্বাচন করুন
কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং এন্টার গ্রুপ এ ক্লিক করুন
এখন গাছটির পরিবর্তন করুন
ডানদিকের পাতাগুলি নির্বাচন করুন
কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং আরিয়া ক্লিক করুন
Areaডায়লগ বাক্স এ
আরিয়া ট্যাবে ক্লিক করুন
ফিল এ রঙ নির্বাচন করুন
নীচে স্ক্রল করুন এবং সবুজ 5 ক্লিক করুন
ওক ক্লিক করুন
বামদিকের পাতার জন্যও একই কাজ করুন
এরপর গাছের কান্ড টি রঙ করুন
Y আকৃতির তীর নির্বাচন করার জন্য কনটেক্সট মেনুতে ডান ক্লিক করুন এবং এরিয়া ক্লিক করুন
লক্ষ্য করবেন যে সমস্ত নির্বাচন আরিয়া ডায়লগ বাক্সের মধ্যে থেকে যায়
তাহলে কলর নির্বাচন করুন
নীচে স্ক্রোল করুন এবং ব্রাউন 1 ক্লিক করুন
ওক ক্লিক করুন
আমরা গাছ কে রঙ করেছি160
গ্রুপ থেকে বেরিয়ে আসার জন্য ডান ক্লিক করুন এবং এক্সিট গ্রুপ নির্বাচন করুন
আমরা একই ভাবে অন্যান্য গাছের রঙ করতে পারি
আমরা অন্য গাছগুলিকেও মুছে দিতে পারি রঙিন গাছ কপি করে পেস্ট করুন এবং পছন্দসই স্থানে সরিয়ে নিয়ে আসুন
এটা অনেক সহজ পথ তাই নয় কি160
এখন সূর্যের পাশের মেঘ এ একটি ছায়া যোগ করা যাক
অঙ্কন টুলবার থেকে সিলেক্ট ক্লিক করুন যাতে নির্বাচিত হয় এবং পরে দলবদ্ধ হয়ে যায়
সাদা মেঘ এর দল নির্বাচন করুন ডান ক্লিক করুন এবং এরিয়া ক্লিক করুন
এরিয়া ডায়লগ বাক্সের মধ্যে শ্যাডো ট্যাবে ক্লিক করুন
প্রোপার্টিস এ উসে শাদো বাক্সটি নির্বাচিত করুন
অন্যান্য ক্ষেত্রগুলি এখন সক্রিয় হয়ে উঠেছে
পজিশন এ নীচের অংশে ডানদিকে কোনায় বিকল্পটি ক্লিক করুন
পজিশন বোঝায় কোন স্থানে ছায়া প্রদর্শিত হবে
রঙ এর ক্ষেত্রে গ্রে নির্বাচন করুন
ওক ক্লিক করুন
প্রতিটি সাদা মেঘ এর পিছনে একটি ছায়া প্রদর্শিত হচ্ছে
এখন মেঘ কে আরো বাস্তবসম্মত করা যাক
ধুসর মেঘ এর দল নির্বাচন করুন কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং এরিয়া নির্বাচন করুন
এখন এরিয়া ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে এরিয়া ট্যাবটি নির্বাচন করুন ফিল এর মধ্যে গ্রেডিয়েন্ট ক্লিক করুন
এখন গ্রেডিয়েন্ট 1 নির্বাচন করুন
ওক ক্লিক করুন
মেঘ টিকে এখন আরো বাস্তবসম্মত ধুসর ছায়াবৃত করা হয়েছে160
একটি আকার নির্বাচন করুন ধরুন মেঘ এর দলটিকে
কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং এরিয়া ক্লিক করুন
এরিয়া ট্যাব এ উপলব্ধ বিকল্পগুলি দেখা যাচ্ছে
ফিল এর অধীনে আপনি 4টি বিকল্প দেখতে পাচ্ছেন রং গ্রেডিয়েন্ট হ্যাচিং এবং বিটম্যাপ
লক্ষ্য করুন ডায়লগ বাক্সের মধ্যে প্রতিটি বিকল্পের জন্য একটি সংশ্লিষ্ট ট্যাব রয়েছে
এই ট্যাবগুলির নতুন শৈলী তৈরি এবং সংরক্ষণ করতে সাহায্য করে
এখন রং এর ট্যাব এ ক্লিক করুন
প্রোপার্টির অধীনে রঙ এর ড্রপ ডাউন থেকে রেড 3 নির্বাচন করুন
তারপর আরজিবি নির্বাচন করুন এবং আর জি এবং B হিসাবে দেখানো মানগুলি লিখুন
রের G এবং B কোনো রং এ লাল সবুজ এবং নীলের অনুপাত দেখায়
আমরা R এর জন্য 200 G এর জন্য 100 এবং B এর জন্য 50 লিখব
এখানে আমরা রং পরিবর্তন এর জন্য লাল সবুজ এবং নীল এর অনুপাত পরিবর্তন করছি
আরজিবি ক্ষেত্রের উপরে প্রিভিউ বা পূর্বরূপ বাক্স দেখুন
প্রথম প্রিভিউ বাক্স এ আসল রং প্রদর্শন করা হয়
দ্বিতীয় প্রিভিউ বাক্সে আমরা যা পরিবর্তন করেছি তা দেখা যাচ্ছে
এখন এর জন্য নামে ক্ষেত্রের মধ্যে একটি নাম লিখুন
এটির নাম লিখুন নিউ রেড এড বাটন এ ক্লিক করুন
নতুন রঙ তালিকায় যুক্ত হয়েছে
ওক ক্লিক করুন
আমরা একটি নতুন রঙ তৈরি করে ফেলেছি160
পূর্বাবস্থায় ফেরানোর জন্য CTRL এবং Z টিপুন
মেঘের রঙ আবার সাদা হয়ে গেছে
এরিয়া ডায়লগ বাক্সের ট্যাবগুলি ব্যবহার করে আপনি আপনার নিজস্ব গ্রেডিয়েন্ট এবং হ্যাচিং তৈরি করতে পারেন
গ্রেডিয়েন্ট হল শেডস যা হল এক রং থেকে অন্য রঙের মাত্রার মিশ্রন
উদাহরণস্বরূপ রঙ নীল থেকে সবুজ রঙ এ চলে গেছে
হ্যাচিং হল একটি আঁকার মধ্যে ছায়াকরণ বা টেক্সচার যে সূক্ষ্ম সমান্তরাল রেখার দ্বারা তৈরি করা যায়
এখন শেখা যাক কিভাবে ড্র এর মধ্যে একটি বিটম্যাপ আনা যায়
প্রধান মেনু থেকে ফরমেট নির্বাচন করুন এবং এরিয়া ক্লিক করুন
এরিয়া ডায়লগ বাক্স খুলে গেছে বিটম্যাপ ট্যাবে ক্লিক করুন
এখন ইম্পোর্ট বোতামে ক্লিক করুন
ইম্পোর্ট ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে
ব্রাউজ করুন এবং একটি বিটম্যাপ নির্বাচন করুন
ওপেন বাটন ক্লিক করুন
ড্র আপনাকে বিটম্যাপ এর জন্য একটি নাম লেখার অনুরোধ জানাবে
নিউবিটম্যাপ নাম লিখুন
ওক ক্লিক করুন
এখন ড্রপ ডাউন তালিকায় বিটম্যাপ দেখা যাচ্ছে
প্রস্থান করার জন্য ওক ক্লিক করুন
এখন মেঘটি দেখুন
CTRL এবং Z টিপে পূর্বাবস্থায় ফিরে যান
জল বস্তুটিকে ভরাট করার জন্য বিটম্যাপ ব্যবহার করা যাক
এখন জল কে আরো বাস্তবসম্মত করা যাক
এই কাজের জন্য দলবদ্ধ ত্রিভুজ এবং বক্ররেখার দলটি নির্বাচন করুন
কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং এরিয়া নির্বাচন করুন
এরিয়া ডায়লগ বাক্সের মধ্যে বিটম্যাপ ট্যাবে ক্লিক করুন
বিটম্যাপ তালিকা স্ক্রোল করে নীচে যান এবং ওয়াটার নির্বাচন করুন
ওক ক্লিক করুন
জল এখন আরো বাস্তবসম্মত দেখাচ্ছে160
এই টিউটোরিয়ালটি সাময়িকভাবে বন্ধ করুন এবং অনুশীলনীটি করুন
বস্তুগুলি আঁকুন এবং রঙ গ্রেডিয়েন্ট হ্যাচিং এবং বিটম্যাপ দিয়ে পূরণ করুন
ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা ট্যাব ব্যবহার করুন এবং বস্তুর উপর তার প্রভাব দেখুন
এখন আকাশকে রঙ করা যাক
এটি খুবই সহজ160
আপনি পুরো পাতায় একটি পটভূমি প্রয়োগ করুন
কোন বস্তু যাতে নির্বাচিত না থাকে তা নিশ্চিত করতে কার্সার ক্লিক করুন
কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন
পেজ তারপর পেজ সেটআপ ক্লিক করুন
পেজ সেটআপ ডায়লগ বাক্স দেখা যাচ্ছে
ব্যাকগ্রাউন্ড ট্যাবে ক্লিক করুন এবং ফিল এবং কলর নির্বাচন করুন
এখন নীচের দিকে স্ক্রল করুন এবং নীল ৮ রঙ নির্বাচন করুন
ওক ক্লিক করুন
ড্র জিজ্ঞেস করবে পটভূমির এই সেটিং সব পৃষ্ঠার জন্য প্রয়োগ করতে হবে কিনা
নো ক্লিক করুন
এখন শুধুমাত্র নির্বাচিত পৃষ্ঠাগুলির পটভূমির রঙ করা হয়েছে
আপনি বস্তুগুলি রঙ দিয়ে পূরণ নাও করতে পারেন
আপনি পর্বত নির্বাচন করুন
কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং আরিয়া নির্বাচন করুন
আরিয়া ডায়লগ বাক্সে আরিয়া ট্যাবটি নির্বাচন করুন
Fill এ নোন নির্বাচন করুন
ওক ক্লিক করুন
বস্তুটির এখন আর রঙিন নয়
এবং শুধুমাত্র বস্তুটির সীমারেখা পটভূমির মধ্যে দেখা যাচ্ছে
পূর্বাবস্থার ফিরে যাবার জন্য Ctrl Z কি দুটি টিপুন
আপনি ফরম্যাট মেনু থেকেও এই সমস্ত বিকল্পগুলি ব্যবহার করতে পারবেন
মনে রাখবেন কোনো পরিবর্তন করার পর ই আপনার ফাইল সংরক্ষণ করার জন্য Ctrl s কী দুটি একসাথে টিপবেন
অথবা অটোমেটিক সেভ বিকল্পটির মান নিদিষ্ট করুন যাতে পরিবর্তনগুলি স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়
এখানে আপনার জন্য একটি অনুশীলনী আছে
যে ছবিটি আপনি তৈরি করেছেন সেটি রঙ করুন
পৃষ্ঠায় একটি পটভূমি দিন
কিছু নতুন রং তৈরি করুন
এখানেই লিব্রিঅফিস ড্র এর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
এই টিউটোরিয়ালটিতে আমরা শিখেছি রং গ্রেডিয়েন্ট হ্যাচিং এবং বিটম্যাপ ব্যবহার করে
বস্তু ভরাট করা
পটভূমি তৈরি করা এবং নতুন শৈলী তৈরি করুন
নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
আপনার যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন
কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল টিউটোরিয়াল গুলি ব্যবহার করে কর্মশালা সঞ্চালন করে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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্ক এ প্রাপ্তিসাধ্য
httpspoken tutorialorgNMEICT Intro এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়